পুরুষ মহিলা নির্বিশেষে সকলে বাজার করতে এসেছেন । আবার পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই বিক্রি করছেন মাছ । কেটে বিক্রি করছেন। তারা ওজন করে কেটেও বিক্রি করছেন মাছ।

এখানে একটি বাড়ির ছাদ ঢালাই হচ্ছে যেখানে অনেক লোহার পাতি বসানো রয়েছে খোয়া বালি সিমেন্ট এসব দিয়ে অনেকগুলো লোকজন মিলে --